আহ বিষয়টা অবশ্যই ভালো হয় আর বর্তমান প্রেক্ষাপটে যে হচ্ছে যে আমাদের যে দেশে government হ্যাঁ? সে যে বিভিন্ন কার্যক্রম গুলা হাতে নিয়েছে তোমার ধার চিন্তা ভাবনা বা ধারণার মধ্যে এগুলোও কিন্তু একটা, হ্যাঁ? কারণ বর্তমানে যে হারে student graduated graduation করে বের হচ্ছে সেই হারে তো কর্ম সমস্থান নাই, আর সেক্ষেত্রে কিন্তু ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে online plat~ platform এ আমারা কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি,

ওই তুমি যেটা বললা যে আহ আসলে এইসব entertainment জিনিস গুলা আমাদেরকে মানে প্রচুর পরিমাণে অনুপ্রাণিত করবে plus আমাদেরকে আহ মানসিক financial দিক দিয়েও support দিবে YouTube এ, Youtube এ যদি আমরা হচ্ছে যে একটা channel খুললাম সেখানে সমসাময়িক বিষয়গুলো নিয়ে যদি আমরা বিভিন্ন video upload করতে থাকি video upload করতে থাকি সেগুলো মনে করো যে আহ সামাজিক গণ মাধ্যমে আমরা share করে দিলাম, Facebook Whatsapp আহ YouTube Twitter, হ্যাঁ? এগুলো তে যদি আমরা হচ্ছে যে share করে দি সেগুলো মানুষের কাছে পৌঁছে যাবে plus সেখান থেকে আমাদের earning ও হবে হম?

বিষয়টা হচ্ছে যে আহ জনসাধারণ enjoy করছে মজাও করছে আমরা আনন্দ করছি এর পাশাপাশি আমাদের financial দিক দিয়েও আমাদেরকে support দিচ্ছে,

Tiktok হতে পারে তারপরে হচ্ছে যে Facebook হতে পারে Facebook এ আমি একটা page খুলতে পারি সেখানে বিভিন্ন ওইযে তুমি যেটা বললা যে food vlog করতে পারি, আমরা হয়তো travels করতে পারি বিভিন্ন জায়গায় travels করলাম সেগুলো হচ্ছে আমরা video, আহ ধারণ করে সেগুলা upload দিতে পারি আহ বা একটা নতুন নতুন জায়গায় গেলাম সেখানে video করলাম সেটা upload করলাম আহ যারা হয়তো সেখানে যাই নি কীভাবে গেলে সুবিধা হয় কোন গেলে, আহ কীভাবে গেলে সেখানে তারা খাবার সেখানে তারা বাসস্থান hotel content collect করে আহ Youtube এ বা Facebook এ upload দিয়ে সেখান থেকে কিন্তু আমাদের একটা earning এর source হতে পারে হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো একটা বিষয় earning এ আমরা ওখান থেকে earning ও করছি এদিকে মজাও হচ্ছে ঘুরাও হচ্ছে আর mentally চাপ নাই অন্য অন্য কাজের চে চাপ এখানে কিন্তু অতটা চাপ নাই,

কাজ করতে পারছি ঘরে বস থেকে করা সম্ভব হচ্ছে,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

তুমি মনে কর যে সারাদিন শেষে সারাদিন তুমি অন্য একটা কাজ করলা বা পড়াশোনাই করলা, পড়াশোনার শেষে দিন শেষে তুমি এক ঘন্টা সময় দিলা, এক ঘন্টা সময় তুমি online এ দিলা সেখানে তুমি বিভিন্ন যে সারাদিন কী করলা না করলা বা একটা vlog তৈরি করলা, একটা vlog তৈরি করে দিন শেষে ঘুমানোর আগ দিয়ে তুমি সেটা upload করে দিলে একটু share করে দিলা বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবাইকে তুমি হচ্ছে যে আহ social media ই share করে দিলা Facebook এ এ আহ insta~ Instagram

তারপরে এখান থেকে কিন্তু earning ও করা যাবে তো আমার কাছে মনে হয় যে এইটা বেশ ভালোই মনে হচ্ছে। হ্যাঁ এদিকে আমাদের বিনোদন হচ্ছে আমাদের mind টা fresh হয়ে যাচ্ছে যে চাপে থাকছি চাপের মধ্যে থেকে একটু বের হয়ে এসে একটু relax পাচ্ছি মজাও হচ্ছে আবার এদিক থেকে আমরা earn ও করছি তাহলে এটা বিনোদন মূলক, ভাবে earning এর একটা ব্যবস্থা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা তো অবশ্যই আর বর্তমানে এরকম কিন্তু হচ্ছে আমার recent একটা জানা ঢাকার একটা বেশ নাম করা school এর teacher ছিলো বুঝছো? আহ school এ সে হচ্ছে বিভিন্ন character নিজে play করে, বিভিন্ন role play করে নিজে হচ্ছে Facebook এ, এই মনে করো ten minutes, eight minutes, five minutes এর একটা video আহ নিজে তৈরি করে সেটা হচ্ছে content তৈরি করে upload করে দিচ্ছি,

আহ Facebook থেকে earn করছে, বিভিন্ন page থেকে earn করছে recent দেখলাম সে হচ্ছে যে এখন vlog করা শুরু করসে তারমানে সে social media থেকে হচ্ছে এইসব entertainment গুলো বিষয়গুলো নিয়ে যে সে কাজ করছে, এখান থেকে সে হচ্ছে আহ earning পাচ্ছে plus সে আবার vlog এ চলে গেলো তারমানে নিশ্চয় এখান থেকে benefit পাচ্ছে,

যে এগুলো নিয়ে আগানো উচিত কারণ বর্তমান যুগ digital যুগ, হ্যাঁ? online এর যুগ smart মানুষ কিন্তু এখন আগাচ্ছে smart ভাবে তা আমাদের চিন্তা ধারনা গুলো যদি আমরা একটু smart ভাবে চিন্তা করি, আহ সমসাময়িক বিষয় গুলো নিয়ে যদি ভাবি এগুলো নিয়ে যদি আমরা কাজ করি, আমার মনে হয় ভালো কিছু হবে ইনশাল্লাহ।

আগাতে পারি আমি ভাবছিলাম,

যে এই এইসব বিষয় নিয়ে যে কোনদিকটা যেতে চাও? আমি চাচ্ছিলাম কী যে আমরা কোথাও ঘুরতে গেলাম আহ ঘুরতে যাওয়ার সময় উম বিনোদনের মূলক ভাবে আমরা গেলাম যাওয়ার সময় video করতে করতে গেলাম জায়গায় রাস্তার বিভিন্ন ভালো ভালো জায়গার বিভিন্ন video করলাম নিজের বিনোদনের জন্য আর আমরা upload করে দিলাম আবার আমরা video টা upload করলাম আমরা বিনোদন করলাম ওরা দেখেও বিনোদন করতে পারে ওরা বিনোদন করলো সাথে আমরা ওরা দেখলো view বাড়বে আমাদের কিছু earn আসলো, তাহলে এতে করে কী হয় ওই earning এর টাকা দিয়ে আমরা আরো ঘুরতে পারবো আবার ঘুরাও হচ্ছে এদিক দিয়ে ঘুরার খরচ টাও উঠে যাচ্ছে আবার মজা হচ্ছে আবার যারা দেখছে তাদেরও মজা হচ্ছে, এ এতে কী হয় যে huge পরিমাণে আমাদের টাকা পাওয়া যাচ্ছে আমরা ঘুরতে পারছি আমাদের পুরোটাই বিনোদনের মধ্যে যাচ্ছে আবার earning ও হচ্ছে ওই টাকা দিয়ে আমরা সাবলম্বী হতে পারছি আবার আহ অন্য অন্য যারা বেকার পরে আছে তাদেরকে নিয়েও,

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এইক্ষেত্রে বেকারত্ব দূর হবে আহ কিছু মানুষের financial support দেওয়া যাবে অনেকই student থাকে, ঠিক আছে? যারা নিজেদের পড়াশুনা খরচটা নিজেরা চালায় তো এই platform গুলা যদি আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি, যে তোমরা হচ্ছে একটু social media ঘাঁটাঘাটি করো, দেখো এখানে শুধু বিনোদন নয় বিনোদনের পাশাপাশি আমরা কিন্তু earn করতে পারি plus আমাদের পরিবার কেও support দিতে পারি financial দিক দিয়ে, তো আমার কাছে মনে হয় যে এ যে student বা হচ্ছে একটু বেকার যারা আছে তাদেরকে নিয়ে যদি আমরা plan করি তাদেরকে নিয়ে বসি আহ আলোচনা করি এভাবে করে যদি আমরা এ platform টাকে ভালো করে সাজাতে পারি, ইনশাল্লাহ এখান থেকে কিন্তু established হওয়া সম্ভব, হচ্ছেও কিন্তু available হ্যাঁ দেখছি তো

মাঝখান থেকে তারা হচ্ছে established হচ্ছে, হ্যাঁ? হ্যাঁ দেখো আমাদের hero আলম বাংলাদেশে বাহিরের জন ও জানে ওর video content গুলা দেখেসো কি তুমি? হ্যাঁ হ্যাঁ দেখসি আরে সেখানে তো শিক্ষামূলক কোনো কিছুই নেই তারপরেও কিন্তু সে সেখান থেকে লাখ লাখ টাকা income করছে হ্যাঁ,

করছে সে নিজেও জানে না আসলে আহ আহ সবাই মানুষ আহ এটাই আসলে funny হিসেবেই নিচ্ছে তার video গুলা তারপরেও তার কিন্তু loss নাই, তার কিন্তু লাভ সে কিন্তু মজা করছে এটা enjoy করছে, হম হম হম হম ওটাই দেখছি তারপরে বর্তমানে ওই যে আহ আহ পুচির family বিড়াল নিয়ে যেসব কার্যক্রম গুলা হচ্ছে আমরা যদি pets নিয়ে বিভিন্ন আহ প্রাণী নিয়ে যদি আমরা একটু হচ্ছে video তৈরি করি, হ্যাঁ? বা একটু হচ্ছে dogs এইসব নিয়ে যদি আমরা হচ্ছে video content তৈরি করে আহ upload দিই সেটা থে~ থেকেও কিন্তু মানে at least social media ই active থাকতে হবে plus হচ্ছে যে, আহ এইসব বিষয়ে sharing এর মাধ্যমে সর্ব সাধারনের কাছে যেভাবে পৌঁছানো যাই কারণ বর্তমানে এখন হচ্ছে তোমার মনে করো যে হারে আহ মানুষের হাতে smartphone, হ্যাঁ? একটা সময় কিন্তু সেটা ছিলো না। একটা

information পাঠানোর জন্য বিভিন্ন ডাকজগত থেকে শুরু করে তোমার কয়েকদিন কয়েকমাস লেগে যেতো, হম ? কিন্তু এখন তো কয়েক second ও লাগে না মুহূর্তের মধ্যে যেকোনো information এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যাই, আর সে জায়গা থেকে আমাদের এক number কাজ হবে online platform platform টাকে বেছে নিওয়া plus সেটাকে হচ্ছে আমাদেরকে আহ বিনোদনও কেন্দ্র পাশাপাশি earning এর source, সেগুলো যদি আমরা হচ্ছে মনে করি এবং সেভাবে যদি আমরা কাজ করি আমার মনে হয় কারণ আমার বিশ্বাস দৃহ বিশ্বাস আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আর এখন মনে করো যে বিভিন্ন travels হয়তো কোথাও গেলাম সেখানে যায়ে মনে করো যে নাটোরে গেলাম নাটোরে হচ্ছে বিখ্যাত খাবার মনে করো কাঁচা গোল্লা নাটোরের যে হচ্ছে আহ সভ্যতা গুলা আসে মনে করো যে রাজবাড়ি উত্তরা গণভবন, থেকে শুরু করে আহ যে নাটোরের পাটুল বিনোদনের কেন্দ্র সেগুলো যদি আমরা video clip তৈরি করি সেগুলো যদি আমরা social media আই upload দিই আমরা যদি মানুষকে জানাই আমাদের social media আই যেসব active গুলা আসে,

আহ আমার মনে হয় যে ছোটো থেকে তো মানুষ বড়ো হয় এভাবেই করতে হবে at least আমাদের হচ্ছে online platform টাকে বেছে নিতে হবে earning plus বিনোদনের কেন্দ্র হিসাবে। হ্যাঁ এটা অবশ্য খুব ভালো একটা দিক হবে আমাদের জন্য আমার তো মনে হয় এটাই আহ সহজ ভাবে উপরে উঠার একটা মাধ্যম হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো এটা নিয়ে চিন্তাভাবনা করো হ্যাঁ এটা নিয়েই চিন্তা ভাবনা করো কারণ বর্তমান আহ আহ একটা সময় ক দেখতাম বা হচ্ছে ad এও দেখেছি আসলে ঢাকায় না যেখানেই হচ্ছে তোমার হচ্ছে আহ online এর যুগ তুমার মনে করো যেখানেই হচ্ছে smart আসে সেখানেই টাকা হলে টাকাটা কিন্তু ধরতে হবে তুমি একটা channel খুলবে, তুমি একটা channel কে এখন বর্তমানে খাদ্য রসিক মানুষ ভোজন রসিক তুমি হচ্ছে restaurant এ বিভিন্ন view তৈরি করতে পারো তুমি একটা restaurant এর খাবার সেখানে গিয়ে তুমি খাবারটা খাইলা বিভিন্ন content তৈরি করলা upload করো, মানুষ সেখানে যাবে তোমাকে follow করবে যে হ্যাঁ এর কাছে follow করলে হয়তো আমি এই information গুলো পেতে পারি যে আমি একটা জায়গায় যাবো যদি আমি হচ্ছে মনে করো তোমার নামে একটা page করলা বা এই মনে করো যে, আহ নাটোরে travels বা travels information এরকম একটা করলা সেখানেই সে search দিবে যে আমি একটা জায়গা যেতে চাই এই ভাই বা এরকম page থেকে বে~ বেশ information গুলো পাওয়া যাই আমি সেখানে যেরকম আমরা কোনো কিছু search দিলে আমরা কিন্তু Google এ দিই, হ্যাঁ সেইক্ষেত্রে তুমি যদি ভালো ভালো content তৈরি করে জনপ্রিয়তা অর্জন করতে পারো বা আমরা যদি অর্জন করতে পারি তাহলে কিন্তু মানুষ আমাদেরকে follow করবে plus search দিবে, হ্যাঁ? আর ওই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা ভালো কিছু করতে পারবো।

তাদের ওখানে যেয়ে তাদের সাথে দেখা করলাম বা একটা ভাতৃত্ত বাড়লো দুরে বন্ধু বাড়লো এদিকে গোটা বাংলাদেশে আমাদের আহ পরিচিতিটা বাড়বে।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 আহ কী বলবো যে খিটখিটে মেজাজ হয়ে যাই সেখান থেকে একটু বের হওয়ার জন্য সুস্থ মন প্রশান্ত দেহ সুন্দর জীবন হ্যাঁ এরকম বিষয় নিয়ে যদি আমরা আহ আগায় আর সেটার জন্য যদি আমরা online platform টিকে বেছে নিই, আমার মনে হয় বেশ ভালো হবে ভালো থাকা যাবে আহ financial দিক দিয়ে আমরা নিজেরা সচলত্যা অর্জন করবো plus আহ আমাদের বন্ধুবান্ধব এবং পরিবারকে support করতে পারবো তো ঠিক আছে বন্ধু অনেক কথাই হলো, এ বিষয় নিয়ে আবারো কথা হবে তোমার সাথে ভালো থাকো হ্যাঁ?

ভালো আছি ভালো আছি বল, অনেকদিন পর phone করলি. অনেকদিন পর কী প্রায় হয়ে গেল দু-তিন মাস কথা হয়নি আমাদের.

অনেকদিন, নে তুই কী করছিস এখন? আমি বসে আছি

SIP , SIP তোর উম মানে এখনো হয়নি, আমি try তো করছি এখনও হম সবগুলোতে ভরে দিয়েছি form যত ভরে~ ছিল সব ভরে দিয়েছে, কিন্তু এখনো হয়নি. তুই বিড়লা গোপালে করছিস না এখন?

তো SIP তোর আসছে, এখন SIP চলছে. তো তুই আ বসছিস সব কটাতে? বসছি মানে কী দ্যাখ আমাদের selection হয় আসছে, form fill up করছি, বুঝলি.

এখন তো start হয়েছে আশা আমাদের. তোদের কি একটা করেই আসছে নাকি মানে দুটো তিনটে একসাথেও করতে পারবি এরকম কিছু বলেছে? হ্যাঁ দুটো আমরা apply করতে পারছি, তারপরে short list হয়ে আসছে, বুঝলি?

হম মানে এখন এরকম বলছে যে application র গুলো form fillup করতে বলছে সবগুলো. হম তারপর তোর সাথে তো বহুদিন দেখা হয়নি. বহুদিন মানে কী, কতদিন দেখা হয়নি. তুই এখন মেদিনীপুরেই আছিস তো? হ্যাঁ এই মেদিনীপুরে আছি, তুই আ পুজোতে আসবি তো নাকি? মানে West Bengal তো আসবি? হ্যাঁ West Bengal এ আসবো দুর্গাপূজাতে আর আমি এবারে একটা খুশির খবর দিচ্ছি, এবারে আমি মেদিনীপুরে আসবো তোর সাথে দেখা করতে.

দেখ আমি পুরো plan করে রেখেছি, তোর কোনো plan হয়েছে কি এখনো অব্দি? যদি না হয়

আমি এখানে college থেকে চতুর্থীতে বেরিয়ে যা ঠিক আছে, চতুর্থীতে তে বাড়ি চলে যাব, বাড়ি যাওয়ার পর আমি চ~ পঞ্চমীতে ধর বাড়িতে থাকলাম, পঞ্চমী ষষ্ঠী বাড়িতে থাকলাম, সপ্তমীর দিন আমি যাব মেদিনীপুরে সপ্তমীর

ঘুরে নেব, তুই যা যা ঠাকুর আছে আমাকে দেখিয়ে দিস.

তোরা সকালবেলায় আমরা আঁ অঞ্জলি দিয়ে তারপরে ওই bus এ ও মেদনীপুর থেকে কি bus যায়, শ্যামলী যায় না train এ? কোথায় কলকাতা যাবো? না কলকাতা ত্রে~ দেখ কলকাতা যাওয়ার জন্য bus তো যায়, state bus তো অনেক আছে, train ও যায় ঠিক আছে?

আঁ তোর অ্যাঁ bus এ বা train এ গেলে তো একটু বেশি time লাগবে, সেটার কোন দরকার নেই আরে আমাদের তো ও গাড়ি আছে না, তো গাড়িতে করে বাবাকে বললে ছেড়ে দিয়ে আসবে.

তো অষ্টমীর দিন সকালে অঞ্জলি দিয়ে আমরা বেরিয়ে যাব, ঠিক আছে কলকাতায়. তো অঞ্জলি দেব তারপরে বেরিয়ে যাব, অষ্টমীর শ~ এই শোন না না বলছি নবমীর দিন কি কলকাতাতে থাকবি, stay করবি? হ্যাঁ কলকাতা stay করব, আর কলকাতা stay করার কোন অসুবিধা নেই, আমাদের মা আঁ ওখানে flat

হ্যাঁ তাহলে নবমীর দিন ওখানে stay করে নেব,

দশমীর দিন তারপরে আবার আমি আসানসোলে চলে আসব. হ্যাঁ হ্যাঁ একদম একদম, খুব ভালো plan করেছিস

যায়নি, আর এখানে তো থেকে মানে দুর্গাপুজো জিনিসটা কি মানে বুঝতেই পারছি না. ওটাই দুর্গা পুজোর মানে ওই aroma তাই নেই থে~ ঠাকু পাওয়া যায় না উড়িষ্যাতে সত্যি, ওটাই দুর্গাপুজো মানে কি, দুর্গাপূজো বাংলাতে~ উম bengal এই ভালো লাগে তুই বল

হোক, মেদনীপুর হোক, কলকাতার দুর্গাপুজোই দুর্গাপুজো. অ্যাঁ তোমার কলকাতার পুজো এত বড় করে হয়, আমাদের এখানে হয়তো সেরকম বড় করে হয় না, মেদিনীপুরে হোক বা আসানসোলে হোক, আমি জানিনা মানে আসানসোলে কি রকম হয় আমি যাইনি কিন্তু মেদিনীপুরেতো অতো মানে বড় করে মানে কি ওই য~ aroma টা থাকে মানে ওই অ্যাঁ ওই ইয়েটা থাকে পুরো,

সকাল থেকে রাত অব্দি মানে কত কি বল. আমার ছোটবেলা দুর্গাপুজোর কথা মনে পড়ে যাচ্ছে. ওটা মানে ভাবলে goosebumps হয়

হম ছোটবেলায় আমি যখন~ তোর দুর্গাপুজোর আগে সেই কত গুলো, তোর তো এখনো নিশ্চয়ই অনেক জামা হয় দুর্গা পুজোতে?

ওটা মানে অ্যাঁ ছোটবেলা থেকেই করতাম, মনে রাখতাম যে করা~ কখন মানে কোন দিন কোনটা করব

লিখে রাখতাম, আমি আবার কি করতাম ছোটবেলায় অ্যাঁ ঠাকুর গুলো দেখে আসতাম, দিয়ে এসে diary তে লিখতাম, এখানে এই theme হয়েছে, ওখানে ওই theme হয়েছে, এইসব করতাম. আরে দুর্গাপুজোর আগে থেকেই মানে ওই স!~ আমাদের দেখ অ্যাঁ একটা আছে না দুর্গা পুজোতে কি আমরা সব জামা কিনলাম তো অন্যকে দি, মামা বাড়ি থেকে পাই,

হয় তার ওটাতেই বেশি একটা attraction থাকতো যে হ্যাঁ এইযে আমরা এই জামাগুলো পাব, ওরা কি~ জেঠিমা কি দেবে, জেঠিমার কাছ থেকে এই জামাটা পেয়েছি এটা আমি

ওটাই তো মানে ক~ মানে কে কবে দেবে সেটার জন্য মানে অপেক্ষায়

হম এখন তো অতটা নেই, এখন চলেই গেছে প্রায় এখন চলে গেছে, এখন বড় হয়ে গেছি, এখন নিজেরাই shopping করেনি

হ্যাঁ ওটাও একটা আনন্দ ছিল যে আগের থেকে shopping করা,

এখন এই তোর এই ধর আগের বছর হয়নি, তার আগের ও বছর অব্দি জানিস তো আমি মা-বাবার সাথে হয়তো ধর মায়ের সাথে বেশিরভাগ যেতাম, বাবা তো যেত না অত মায়ের সাথে যে shopping করায় না দুর্গা পুজোর আ~ আর যখন shopping করে একদম খেয়ে দে তারপরে আসতে হয়, তো ওইটা তো আরো মজা লাগে.

পুরো খেয়ে দে আশা রাত্রি বেলা মানে ওইটা মজা লাগে, আর কিন্তু আমি তো হচ্ছে দু হাজার আঠারো থেকেই বাইরে থাকতাম না তো আমি ওই ইয়েটা মানে অনেকদিন আগে অ্যাঁ ছে~ ইয়ে হয়ে গেছে, এবারে বা~ উম মায়ের কি হয় মা বাবা কি করে, কলকাতায় চলে যায় shopping করতে. দিয়ে ওখানে ওই video call এ আমাকে দেখায়, আমি দেখে বলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইটুকুই. আমার ওই shopping করা মানে physically present থেকে তে shopping করার মজাটা ওইটা একদমই চলে গেছে.

কত খা~ মানে কি চাওমিন, কত কি

হম হম আ এবারে আমারদের বাড়িতে~ আমাদের joint family, তো যে বাড়িতে সবাই চলে আসে, এর মানে পিসি, কাকু সবাই মিলে একসাথে তারপরে cousin রাও চলে আসে সবাই, প্রচুর মজা হয়. প্রচুর মজা, এই তোদের কি বাড়িতে কা~ দুর্গাপুজো হায়রে? না না আমার বাড়িতে হয় না দুর্গাপুজো, বাড়ির সামনে হয়.

হ্যাঁ হ্যাঁ club এ হয়, club এ হয়. ওখানে একদম~ ওটা একদম বাড়ির সামনে, তো যখন তখন আসছি যাচ্ছি, এরকম. হম আরে ওটাও না ওটাতেও একটা মজা, আমরা যখন housing এ থাকতাম, তখন তো আমি ছোট থেকে আমি housing এ ই বড় হয়েছি, প্রায় অ্যাঁ দশ বছরের মতন housing এ ই ছিলাম আমরা

দুর্গা পুজো যতো memories ছোটবেলায় বল তোর সব ওখানেই আমার. অ্যাঁ ওখানে কি বলতো সবাই মিলে, সব বন্ধুরা চলে আসতাম, উম ওখানে বসে থাকতাম chair নিয়ে গল্প